inkscape ব্যবহার করে special effects on text এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: রিফ্লেক্টেড অর্থাৎ প্রতিফলিত টেক্সট লেভেল্ড টেক্সট এবং টেক্সটের কেস বদলানো
tutorial record করতে ব্যবহার করছি আমি ubuntu linux 1204 os
এই শৃঙ্খলার পূর্ববর্তী সকল tutorials 0484 এ রেকর্ড করা হয়েছে
এই tutorial থেকে আমি 091 সংস্করণে record করব যা সর্বশেষ স্থিতিশীল সংস্করণ
এখন inkscape খুলি প্রথমে আমরা reflected অর্থাৎ প্রতিফলিত text বানানো শিখব
text tool চয়ন করুন এবং spoken শব্দ লিখুন text bold করুন
এরপর টেক্সটি zoom করি যাতে আমরা প্রদর্শন স্পষ্টভাবে দেখতে পারি
এখন object menu তে গিয়ে fill and stroke বিকল্প চয়ন করুন
তারপর fill ট্যাবে linear gradient এ click করুন
এখন এখানে দেখানো gradient handles এ click করুন এবং gradient red বদলে লাল এবং নীল করুন
gradient উল্লম্বভাবে সারিবদ্ধ করুন screen প্রদর্শনের মত gradient উপর থেকে লাল এবং নীচ থেকে নীল হওয়া উচিত
selector tool এ click করুন এবং text duplicate করতে ctrl + d টিপুন
এখন ডুপ্লিকেট করা text উল্টোতে keyboard v টিপুন
উল্টোতে আমরা tool controls bar we উপলব্ধ বিকল্পও bar করতে পারি
এখন আমরা ডুপ্লিকেট করা টেক্সটকে মূল টেক্সটের নীচের আনবো যাতে এটি mirror ইমেজের মত দেখায়
এখন gradient tool চয়ন করুন এবং নীচের gradient হ্যান্ডেলে click করুন
fill and stroke dialog box ফিরে আসুন এখানে আমরা alpha value বদলে 0 করব
আমরা নীচের হ্যান্ডেলটিকেও একটু উপরের দিকে আনবো
selector tool এ click করুন এখন opacity কমিয়ে 80 করুন এবং enter টিপুন
আমাদের প্রতিফলিত text এখন সম্পূর্ণ এটি ভালোমত দেখতে একটু zoom করুন
এরপর আমরা লেবেলযুক্ত text বানানো শিখব
প্রথমে আমরা সবুজ রঙের একটি আয়তক্ষেত্র বানাবো alpha value শূন্য হওয়ায় এটি এখন দৃশ্যমান নয়
এটি 255 করুন এবং enter টিপুন
এখন আয়তক্ষেত্রে text spoken tutorial লিখুন
selector tool click করুন এবং text অনুযায়ী আয়তক্ষেত্রের আকার বদলান
এরপর text চয়ন করুন text duplicate করতে ctrl + d টিপুন
duplicate text মূল টেক্সটের ঠিক উপরে রয়েছে
টেক্সটের রঙ সাদাতে বদলান তারপর path menu তে যান এবং object to path বিকল্পে click করুন
এখন object menu তে click করুন এবং তারপর ungroup বিকল্পে click করুন
আবার path menu তে যান এবং union বিকল্পে click করুন
tool controls bar এ lower selection one step icon click করুন
আবার path মেনুতে যান এবং এখন আমরা linked offset বিকল্পে click করব
সেই হ্যান্ডেলে click করুন যা টেক্সটে দেখায় এবং outline বড় করতে এটি টানুন
selector tool click করুন তারপর টেক্সটে click করুন এবং এটিকে নীচে আনুন
দেখুন আরেকটি text বানানো হয়েছে text চয়ন করুন এবং এটি মুছুন
এখন outline অংশটি চয়ন করুন এবং nodes tool click করুন
tool controls bar এ convert selected object to path tool click করুন
এখন আপনি outline nodes দেখতে পারেন এখানে দেখানোর মত মাঝখানে অবাঞ্ছিত nodes চয়ন করুন এবং তাদের মুছুন
আবার selector tool click করুন এবং টেক্সটকে পুনরায় তার আগের স্থানে নিয়ে যান
টেক্সটের রঙ বদলে সবুজ করুন
outline অংশটি চয়ন করুন এবং এটি duplicate করতে ctrl + d টিপুন মনে রাখবেন duplicate outline মূলের ঠিক উপরে রয়েছে
রঙ বদলে কালো করুন
তারপর tool controls bar এ তিনবার lower selection one step icon click করুন
অবশেষে fill and stroke dialog box opacity কমিয়ে 60 করুন এবং blur বাড়িয়ে 7 করুন
এটি করার পর label জন্য hanger বানাবো
তাই ellipse tool click করুন তারপর ctrl key টিপুন এবং আয়তক্ষেত্রের উপরে বামদিকে একটি বৃত্ত আঁকুন যাতে label একটি গর্ত তৈরি হয়
বৃত্ত duplicate করতে ctrl + d টিপুন এবং বৃত্তকে আয়তক্ষেত্রের অপর প্রান্তে সরান
এরপর bezier tool click করুন এবং প্রদর্শনের মত একটি বক্র রেখা আঁকুন
আঁকা লাইনটি একটি hanger মত হওয়া উচিত
fill and stroke dialog box stroke style এ width কে বদলে 5 করুন
এখন আমাদের লেবেল করা text প্রস্তুত এখন zoom out করি এবং এটিকে ভালোমত দেখি
এরপর আমরা শিখি যে inkscape এ টেক্সটের case কিভাবে বদলায়
text tool click করুন এবং canvas alphabets লিখুন লক্ষ্য করুন সম্পূর্ণ text ছোট হাতের অক্ষরে রয়েছে
এখন extensions মেনুতে যান এবং text named বিকল্প এবং তারপর change case এ click করুন আপনি কিছু বিকল্প দেখবেন
এখন uppercase বিকল্পে click করি লক্ষ্য করুন text alphabets case বড় হাতের অক্ষরে বদলে গেছে
আবার টেক্সটে click করুন extensions menu তে তারপর text এ এবং শেষে change case এ যান
এখন random case বিকল্প চয়ন করুন টেক্সটের case পরিবর্তন লক্ষ্য করুন
আপনি নিজে থেকে অন্য বিকল্পগুলি চেষ্টা করতে পারেন
এর সাথেই এই tutorial শেষে এসেছি
সারসংক্ষেপ করি এখানে আমরা শিখেছি : প্রতিফলিত টেক্সট লেবেলযুক্ত টেক্সট এবং টেক্সটের কেস lowercase থেকে uppercase এবং randomcase we বদলানো
এখানে একটি অনুশীলনী রয়েছে পৃষ্ঠায় প্রতিফলিত text inkscape বানান
inkscape text বানান এবং টেক্সটের case flip case এ বদলান
আপনার সম্পন্ন কাজটি এইরকম হওয়া উচিত
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য